মোজিলা থান্ডারবার্ডে অ্যাড্রেস Bookএড্রেস বুক এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব এড্রেস বুক থেকে সম্পর্কগুলি দেখা জোড়া পরিবর্তন করা এবং মোছা
এছাড়া একটি নতুন এড্রেস বুক তৈরি করাও শিখব
উপস্থিত এড্রেস বুক মুছে ফেলে অন্য মেল অ্যাকাউন্ট থেকে সম্পর্কগুলি ইম্পোর্ট করে
আমরা মোজিলা থান্ডারবার্ড 1301 ব্যবহার করছি যা উবুন্টু 1204 এ উপলব্ধ
এড্রেস বুক কি
এটি আপনার মোবাইল ফোনের কনট্যাক্ট এর মত একই ভাবে কাজ করে
আপনি এর ব্যবহার সম্পর্ক তৈরি করা এবং বজায় রাখার জন্য করতে পারেন
এড্রেস বুক দুই ধরনের হয় পার্সোনাল এড্রেস বুক নতুন সম্পর্ক তৈরী করার অনুমতি দেয়
কালেক্টেড এড্রেস বুক নিজেই বহির্মুখী বা পাঠানো মেল থেকে ইমেল এড্রেস সংগ্রহ করে
থান্ডারবার্ড আইকনে টিপুন
থান্ডারবার্ড উইন্ডো প্রর্দশিত হয়
এখন পার্সোনাল এড্রেস বুকে সম্পর্কগুলি যোগ করা শিখি
মুখ্য মেনু থেকে টুলস এবং অ্যাড্রেস বুক এ টিপুন
ডায়লগ বাক্স প্রদর্শিত হয়েছে
আপনি বাম প্যানেলে পার্সোনাল এবং কালেক্টেড এড্রেস বুক উভয়ই দেখতে পারেন
ডিফল্টরূপে বাম প্যানেলে পার্সোনাল এড্রেস বুক নির্বাচিত হয়েছে
ডান প্যানেল দুই অংশে বিভাজিত
উপরের অর্ধেক অংশ সম্পর্কগুলি এবং নীচের অর্ধেক অংশ উপরে নির্বাচিত সম্পর্কগুলির সম্পূর্ণ বিবরণ প্রদর্শন করে
এখন নতুন সম্পর্ক তৈরি করি
টুলবারে নিউ কনট্যাক্ট এ টিপুন
নতুন ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
কনট্যাক্ট ট্যাবে টিপুন
ফার্স্ট কে অ্যামিনিউকনট্যাক্ট হিসাবে লিখুন
ইমেল কে ইউজারোন আত জিমেইল ডট কম হিসাবে লিখুন
লক্ষ্য করুন যে ডিসপ্লে নামে ফীল্ড নিজেই ফার্স্ট নামে এর সাথে আপডেট হয়ে গেছে
প্রাইভেট ট্যাবে টিপুন
এর ব্যবহার সম্পর্কের সম্পূর্ণ পোস্টাল এড্রেস সংরক্ষণ করতে করে
প্রাসঙ্গিক তথ্য সংরক্ষণ করতে ভর্ক ওঠের এবং ফোটো ট্যাব ব্যবহার করতে পারেন
ওক তে টিপুন
সম্পর্ক জুড়ে গেছে এবং ডান প্যানেলে প্রদর্শিত হয়
একইভাবে আরো দুটি সম্পর্ক ভিমিনিউকন্ট্যাক্ট এবং জ্মাইনিউকনট্যাক্ট যোগ করি
ধরুন সম্পর্কগুলি নামের ভিত্তিতে সাজাতে চাই
মূল মেনু থেকে ভিউ সর্ট বাই এবং নামে এ টিপুন
সম্পর্কগুলি ডিফল্টরূপে ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে
ঊর্ধ্বক্রমে সাজানোর জন্য মুখ্য মেনু থেকে ভিউ সর্ট বাই এবং অ্যাসেন্ডিং এ টিপুন
বিকল্পরূপে অ্যাড্রেস বুক ডায়লগ বাক্সে ডান প্যানেলে শুধু নামে এ টিপুন
নাম এখন অবরোহী ক্রমে সাজানো হয়েছে
এখন একটি সম্পর্ক খুঁজুন
আমরা নাম বা ইমেল ব্যবহার করে সম্পর্ক খুঁজতে পারি
অ্যামিনিউকনট্যাক্ট নামটি খুঁজি
অ্যাড্রেস বুক ডায়লগ বাক্সে যান
সার্চ ক্ষেত্রে অ্যামিনিউকনট্যাক্ট লিখুন
সার্চ ক্ষেত্রে লক্ষ্য করুন যে ম্যাগনিফায়িং গ্লাস আইকনের পরিবর্তে একটি ছোট ক্রস আইকন প্রদর্শিত হয়
উপরের ডান প্যানেলে শুধু অ্যামিনিউকনট্যাক্ট সম্পর্কটি প্রদর্শিত হয়
এখন সার্চ ক্ষেত্রে ক্রস আইকনে টিপুন
এখন সবকিছু উপরে ডান প্যানেলে দৃশ্যমান
টিউটোরিয়ালটি থামিয়ে নির্দেশিত কাজটি করুন
ইমেল সাবজেক্ট দ্বারা খুঁজুন
ধরুন জ্মাইকন্ট্যাক্ট এর সম্পর্ক তথ্য বদলে গেছে
আমরা কি এই তথ্য বদলাতে পারি
হ্যাঁ আমরা পারি
জ্মাইনিউকনট্যাক্ট নির্বাচন করুন
এখন কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করে প্রপার্টিস নির্বাচিত করুন
এডিট কনট্যাক্ট ফোর জ্মাইনিউকনট্যাক্ট ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
নাম মাইনিউকনট্যাক্ট এ পরিবর্তন করি
এখন ডিসপ্লে নামে ফীল্ডকে মাইনিউকনট্যাক্ট এ পরিবর্তন করি
ভর্ক টাইটেল এবং ডিপার্টমেন্ট ও যোগ করতে পারি
ভর্ক ট্যাবে টিপুন
টাইটেল এ ম্যানেজের লিখুন এবং ডিপার্টমেন্ট এ এচআর লিখুন
ওক তে টিপুন
নীচের ডান প্যানেলে সম্পর্ক বিবরণ দেখুন
এটি আপডেট হয়ে গেছে
এখন কিভাবে অবাঞ্ছিত সম্পর্ক মুছে ফেলতে পারি
সম্পর্ক নির্বাচন করতে কনটেক্সট মেনুতে ডান ক্লিক করে ডিলিট এ টিপুন
একটি নিশ্চায়ন ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
ওক তে টিপুন
সম্পর্ক মুছে গেছে এবং সম্পর্ক সূচীতে আর প্রদর্শিত হয় না
এটি নিজস্ব এড্রেস বুক বানানোর ও অনুমতি দেয়
এই দুটি ডিফল্ট বুক্স হল পারসোনাল অ্যাড্রেস বুক এবং কালেক্টেড অ্যাড্রেস
নতুন এড্রেস বুক তৈরি করি
মনে রাখুন এড্রেস বুক ডায়লগ বাক্স খোলা রাখতে হবে
মুখ্য মেনু থেকে ফাইল এ গিয়ে নিউ তে টিপে অ্যাড্রেস বুক নির্বাচন করুন
নিউ অ্যাড্রেস বুক ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
অ্যাড্রেস বুক নামে ফীল্ডে অফিস কনট্যাক্টস লিখুন
ওক তে টিপুন
তৈরী করা এড্রেস বুক বাম প্যানেলে প্রদর্শিত হয়
আপনি ডিফল্ট এড্রেস বুকের মত একইভাবে এই এড্রেস বুক ব্যবহার করতে পারেন
টিউটোরিয়াল থামিয়ে নির্দেশিত কাজ করুন
একটি নতুন এড্রেস বুক বানিয়ে তাতে সম্পর্ক যোগ করুন
এরপর এড্রেস বুক মোছা সম্পর্কে শিখি
মনে রাখুন যে একটি এড্রেস বুক মুছে ফেলার সময় তার সাথে জড়িত সকল সম্পর্কও মুছে যায়
বাম প্যানেল থেকে অফিস কনট্যাক্টস মুছতে এটি নির্বাচন করুন
কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করে ডিলিট নির্বাচন করুন
মুছে ফেলার সময় আপনার নিশ্চয়তার জন্য একটি ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
ওক তে টিপুন
এড্রেস বুক মুছে গেছে
টিউটোরিয়াল থামিয়ে নির্দেশিত কাজ করুন
অ্যাড্রেস অফিস কনট্যাক্টস নাম একটি নতুন এড্রেস বুক তৈরি করুন
অ্যাড্রেস বুক টুলবারে এডিট বিকল্প ব্যবহার করুন
এড্রেস বুক মুছে দিন
অ্যাড্রেস বুক ডায়লগ বাক্সের মুখ্য মেনু থেকে এডিট এবং সার্চ অ্যাড্রেস নির্বাচন করুন
সম্পর্কগুলি খুঁজতে অ্যাডভান্সড সার্চ বিকল্প ব্যবহার করুন
এটি অন্য মেল অ্যাকাউন্ট থেকেও সম্পর্ক ইম্পোর্ট করার অনুমতি দেয়
এইভাবে আমরা সম্পর্ক তথ্য না হারিয়ে সম্পর্ক আপডেট করতে পারি
জীমেল অ্যাকাউন্ট থেকে সম্পর্ক ইম্পোর্ট করি
প্রথমে জীমেল অ্যাকাউন্ট খুলি
একটি নতুন ব্রাউজার খুলুন এবং ইউআরএল wwwgmailcom লিখুন
Enter টিপুন
জীমেল হোম পেজ প্রদর্শিত হয়
ইউসারনেম স্টুসেরনে আত জিমেইল ডট কম হিসাবে লিখুন
আপনার পাসওয়ার্ড লিখুন
সাইন আইএন এ টিপুন
জীমেল উইন্ডো প্রদর্শিত হয়
এই টিউটোরিয়ালের উদ্দেশ্যে আমরা জীমেলে চারটি সম্পর্ক তৈরি করেছি
জীমেল উইন্ডোর উপরে বাম দিকে জিমেইল এবং কনট্যাক্টস এ টিপুন
কনট্যাক্টস ট্যাব প্রদর্শিত হয়
মোরে এ টিপে এক্সপোর্ট নির্বাচন করুন
এক্সপোর্ট কনট্যাক্টস ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
ভিচ কনট্যাক্টস ডো যৌ ভান্ট টো এক্সপোর্ট ফীল্ডে এএলএল কনট্যাক্টস নির্বাচন করুন
ভিচ এক্সপোর্ট ফরম্যাট ফীল্ডে আউটলুক সিএসভি ফরম্যাট নির্বাচন করুন
এক্সপোর্ট এ টিপুন
ওপেনিং contactsসিএসভি ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
সেভ ফাইল নির্বাচন করে ওক তে টিপুন
ডাউনলোডসহ ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
এটি ডিফল্ট ফোল্ডার যেখানে তথ্য সংরক্ষিত আছে
ফাইলটি এখানে contactsসিএসভি রূপে সংরক্ষিত আছে
এই ডায়ালগ বাক্সটি বন্ধ করুন
মুখ্য মেনু থেকে টুলস এ টিপে ইমপোর্ট নির্বাচন করুন
ইমপোর্ট ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়
অ্যাড্রেস বুকস নির্বাচন করুন
নেক্সট এ টিপুন
সিলেক্ট টাইপ ওএফ ফাইল লিস্ট থেকে টেক্সট ফাইল এ টিপুন
নেক্সট এ টিপুন
ডাউনলোডসহ ফোল্ডারের জন্য ব্রাউজ করুন
সিলেক্ট ভিচ টাইপস ওএফ ফাইলস আরে শাউন বাটনে টিপুন এবং এএলএল ফাইলস নির্বাচন করুন
contactsসিএসভি নির্বাচন করুন
ওপেন এ টিপুন
ইমপোর্ট অ্যাড্রেস বুক ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
ফার্স্ট রেকর্ড কন্টেইনস ফিল্ডস নেমস বাক্স যাচাই হয়
এই টিউটোরিয়ালে শুধু ফার্স্ট নামে লাস্ট নামে এবং প্রাইমারি ইমেইল ক্ষেত্র যাচাই করব এবং মেলাবো
এবং বাম পাশ থেকে অন্যান্য সমস্ত ক্ষেত্র অনচেক করব
বামের ফার্স্ট নামে আগে থেকেই ডানের ফার্স্ট নামে এর সাথে সারিবদ্ধ আছে
মুভ ইউপি এবং মুভ ডাউন বাটন ব্যবহার করে বামের অ্যাড্রেস বুক ফিল্ড কলাম ডানের দাতা টো ইমপোর্ট কলামের সাথে মেলানো আবশ্যক
বাঁদিকের লাস্ট নামে ফীল্ড নির্বাচন করে মুভ ডাউন বোতামে টিপুন
অ্যাড্রেস বুক ফিল্ডস কলামে লাস্ট নামে এবং রেকর্ড দাতা টো ইমপোর্ট কলামে লাস্ট নামে এখন সারিবদ্ধ রয়েছে
এখন প্রাইমারি ইমেইল নির্বাচন করে মুভ ডাউন বোতামে টিপে এটি ইমেইল অ্যাড্রেস এর সাথে সারিবদ্ধ করুন
ওক তে টিপুন
এড্রেস বুক ইম্পোর্ট হয়ে গেছে এই সূচনাটি প্রদর্শিত হয়
ফিনিশ এ টিপুন
জী মেল এড্রেস বুক ইম্পোর্ট হয়ে গেছে
অ্যাড্রেস বুক ডায়লগ বাক্সের বাম প্যানেলে একটি নতুন ফোল্ডার কনট্যাক্টস যোগ হয়েছে
এটিতে টিপুন
ইমেল এড্রেসের সাথে ফার্স্ট নেমস প্রদর্শিত হয়
আমরা জী মেল এড্রেস বুক থান্ডারবার্ডে ইম্পোর্ট করেছি
ডায়লগ বাক্সের উপরের বাঁদিকের কোনায় রেড ক্রসে টিপে অ্যাড্রেস বুক বন্ধ করুন
অবশেষে থান্ডারবার্ড থেকে লগ আউট করুন
মুখ্য মেনু থেকে ফাইল এবং কুইট এ টিপুন
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা এড্রেস বুকে সম্পর্ক যোগ করা দেখা আপডেট করা এবং মুছে ফেলা শিখেছি
আমরা এও শিখেছি যে নতুন এড্রেস বুক তৈরী করা
উপস্থিত এড্রেস বুক মুছে ফেলা এবং অন্য মেল অ্যাকাউন্ট থেকে সম্পর্কগুলি ইম্পোর্ট করে
এখন নির্দেশিত কাজ
নতুন এড্রেস বুক তৈরী করুন
সম্পর্ক যোগ করুন এবং দেখুন
আপনার নিজস্ব ইমেল আইডি থেকে সম্পর্কগুলি থান্ডারবার্ড একাউন্টে ইম্পোর্ট করুন
ইম্পোর্ট করার সময় সকল ক্ষেত্র নির্বাচন করুন এবং মেলান
এই লিঙ্কে উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
ভাল ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিও টি ডাউনলোড করে দেখুন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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য স্পোকেন হাইপেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইপেন ইন্ট্রো আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ